এই এলাকাটা টি বেশ পরিষ্কার পরিছন্ন।

হাইওয়ে -এর পাশে সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। রাতের বেলায় এখানে আলোর কোনো --

বসে খাবার ব্যবস্থা রয়েছে। এইখানে সুস্বাদু খাবার পরিবেশন করানো হয়।

পাথর রয়েছে। ঝর্ণা দিয়া বয়ে চলেছে একটি নদী। মানুষজন এই ঝর্ণা দেখার জন্য এখানে ভিড় করে।

জিনিস পত্র গুলিকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়।